তার আর এক পাশে অনেকগুলি পিলার দেখা যাচ্ছে।

দূরে একটি ব্যানারের মতো কিছু দেখা যাচ্ছে। চারপাশটা অন্ধকার কালো মতো দেখতে লাগছে।

একটি গেট -ও মনে হচ্ছে রয়েছে ।

বড় বড় বেশ গাছ দেখা যাচ্ছে গাছ গুলি বড় হলেও মনে হচ্ছে ঝাউ গাছ কিছু রয়েছে।

পাশে দেবদারু গাছের মতো গাছ রয়েছে এবং বড় বড় গাছও দেখা যাচ্ছে।

কিছু গাছ দেখা যাচ্ছে সাইডে রয়েছে গাছগুলি বেশ ঘন সবুজ রঙের।

পুরো প্যান প্যান্ডেল -টাই হলদে কালার -এর সামনে বেশ কয়েকজন লোককেও দেখা যাচ্ছে একটি বাইক -ও দাঁড় করানো রয়েছে।

এবং সামনে যে লাল মাটি রয়েছে তার মধ্যেও ছোট ছোট ঘাস টাইপ -এর গাছ রয়েছে।

উপরের আকাশ গাছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে।

দূরে কিছু গাছ রয়েছ। গাছগুলি বেশ বড় বড় ধরনের ।

দূরে একটি নদীর মতো দেখা যাচ্ছে এবং নদীর --

কাগজের বোর্ডের মতো দেখা যাচ্ছে। কিছু লোহা লস্কর সামনে নিচের দিকে নামানো রয়েছে।

সামনে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং - এর নিচের দিকে বেশ কয়েকটি সিঁড়ি দেখা যাচ্ছে এবং ঢোকার রাস্তাও রয়েছে বিল্ডিং - এ।

বসার জায়গা এবং পিঠের জায়গাটি মেরুন রংয়ের রং এবং--

উপরের একটি মনে হচ্ছে একজাস্টিং ফ্যান লাগানো রয়েছে।

পিছনে একটি নৌকা রয়েছে। নৌকাটি মনে হচ্ছে দড়ি দিয়ে বাধা রয়েছে।

সামনে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

পাশে দেয়ালটি সাদা রঙের। একটি দরজার মতন ও দেখা যাচ্ছে ।

কতগুলি বাইক - কেউ দেখা যাচ্ছে উপরের আকাশ দেখা যাচ্ছে সাইড - এ--

সাদা এবং কালো কালারের মিক্স একটি বালিশ রয়েছে।

কাপড় দিয়ে বা প্যান্ডেলের মত করে সাজানো রয়েছে।

সামনে একটি নদীর মত দেখা যাচ্ছে । একটি গাছের ডাল নদীর জল পর্যন্ত।